নমস্কার iit বোম্বে দ্বারা আরম্ভিত কম খরচে fossee netbook ব্যবহার করার tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা নিম্ন সম্পর্কে শিখব:
fossee netbook desktop
কিছু programs যা এর সাথে আসে
নতুন প্রকাশনের সাথে এর operating system আপডেট করা
আমরা এটিকে fossee netbook বলি কারণ
fossee the এর জন্য উপযুক্ত বিবরণী নির্ধারিত করেছে
operating system নির্ধারিত করেছে
সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছে
এবং আপডেট ও প্রশিক্ষণ প্রদান করে
operating system ubuntu linux নতুন প্রকাশন দ্বারা বানানো হয়েছে
fossee netbook iit বোম্বে দ্বারা শুরু করা একটি কম খরচের laptop
basics comtech pvt ltd এর বৈশিষ্ট নির্মান করেছে
শিক্ষা এবং গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে
rs দাম হল প্রায় 5000 টাকা সাথে customs taxes ইত্যাদি
tutorial record করতে আমি ব্যবহার করছি:
gnu/linux operating system fossee বিতরণ এবং
kazam screen রেকর্ডিংসংস্করণ 145
এখন fossee netbook একবার দেখি
fossee netbook এরকম দেখায়
এর ওজন মোটামুটি 700 গ্রাম
এতে একটি 10 ইঞ্চির display এবং touch প্যাড রয়েছে
এর আগে একটি camera এবং দুটি built in speakers রয়েছে
এতে দুটি regular usb ports একটি mini hdmi ports একটি lan ports রয়েছে
এতে audio support জন্য আলাদা আলাদা headphone এবং mic জ্যাক রয়েছে
এতে এটি sd card slot রয়েছে যা 32gb পর্যন্ত support করতে পারে
এতে একটি 5000 mah এর ব্যাটারী রয়েছে
program ব্যবহারের উপর ভিত্তি করে এটি 4 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দেয়
এতে 1gb ram এবং 8gb rom রয়েছে
এতে wifi এবং bluetooth support ও রয়েছে
হার্ডওয়্যার স্পষ্টিকরণ সম্পর্কে অধিক জানতে দয়া করে
fossee অপারেটিং সিস্টেমের recovery/আপডেট/পুনরায় সংস্থাপনের জন্য নিম্নোক্ত কাজ করা উচিত
netbook fossee in/recovery তে দেওয়া নির্দেশের সাথে sd কার্ড তৈরী করুন
fossee netbook poweroff অন করুন
sd কার্ড slot লাগান এবং কিছুক্ষণ power key টিপে থাকুন
screen একটি text ম্যাসেজ entering recovery mode দেখানো উচিত
পরবর্তী screen দেখানো বিকল্প থেকে উচিত বিকল্পটি চয়ন করুন
আপনি এখানে যা দেখেন তা fossee os এর সাথে fossee নোটবুকের desktop
ডিফল্টরূপে আপনি ডেস্কটপে কিছু icons দেখবেন
যে কোনো কম্পিউটারের মত যে কোনো icon দুইবার টিপলে সংশ্লিষ্ট এপ্লিকেশন খুলবে
এখানে নীচে ডানদিকে network connection icon রয়েছে
এই সময় এটি বলে no network connection
এখন নেটবুকের সাথে জোড়া শিখি
wifi সংযোগের জন্য কেবল icon টিপুন
ইতিমধ্যে উপলব্ধ সংযোগের একটি তালিকা প্রদর্শিত হয়
তাদের যে কোনো একটির সাথে জুড়তে পারেন আপনাকে প্রদত্ত wifi network পাসওয়ার্ড জানতে হবে
আমি আমার machine উপলব্ধ networks থেকে একটি নির্বাচন করব
তারপর পাসওয়ার্ড লিখুন এবং connect বোতামে টিপুন
system tray তে network icon দেখুন
icon এখন বদলে গেছে
এটি সেই network নির্দিষ্ট করে যার সাথে আমি এখন জুড়েছি
এখন আমরা ডেস্কটপের নীচে বাম corner ধ্যান দেই
এখানে আমরা start menu পাই যা হল main menu
start menu সকল উপলব্ধ সফ্টওয়্যার এবং অ্যাপ্লিকেশন শ্রেণীকরণ পদ্ধতিতে তালিকাভুক্ত করে
কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সূচীবদ্ধ রয়েছে এটি জানতে প্রতিটি বিভাগে টিপুন
এখন এদের মধ্যে কয়েকটি দেখি
education বিভাগে এই সকল অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত রয়েছে
এখানে geogebra রয়েছে
এটি বীজগণিত এবং geometry বিষয় শিখতে একটি অসামান্য free সফটওয়্যার
এটি বিশেষরূপে ষষ্ঠ শ্রেণীর উপরের শিক্ষার্থীদের জন্য সহায়ক
spoken tutorial প্রকল্প জীয়োজেব্রা শিখতে খুল ভালো tutorial তৈরী করেছে
এটি
আপনি দেখেন যে browser window you link কিরকম দেখায়
আপনি এই tutorials অনেক ভারতীয় ভাষাতেও দেখতে পারেন
এই পৃষ্ঠাতে spoken tutorials সাথে netbook উপর আরো অনেক free সফটওয়্যার রয়েছে
আমি এটি শীঘ্রই দেখাবো
এখন start মেনুতে ফিরে আসি
এখন একটি অন্য সফটওয়্যার jmol দেখি
এটি 3d তে chemical স্ট্রাকচার যেমন অণু বন্ধন ইত্যাদি দেখতে খুব উপকারী
spoken tutorial website অনেক ভাষায় jmol tutorial রয়েছে
start তে in একটি নতুন বিভাগ graphics দেখি
এখানে আপনি gimp inkscape এবং xfig দেখতে পারেন
spoken tutorials website gimp inkscape এবং xfig এর অনেক tutorials রয়েছে
you graphic সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে শিখতে আপনি you tutorials ব্যবহার করতে পারেন
এখন internet বিভাগ দেখি এবং এখানে এই বিকল্প উপলব্ধ
এখানে firefox web browser রয়েছে
firefox এর ব্যবহার সম্পর্কে শিখতে এখানে spoken tutorials রয়েছে
একবার আবার এটি অনেক ভারতীয় ভাষায় উপলব্ধ
office বিভাগে আমার calc সম্পূর্ণ libreoffice suite রয়েছে
spoken tutorials website আমাদের কাছে সম্পূর্ণ libreoffice suite শেখার tutorials রয়েছে
এখন programming বিভাগে যাই
এখানে ipython দেখতে পারি
spoken tutorial website একটি python শৃঙ্খলা রয়েছে
এখানে scilab রয়েছে
spoken tutorials website আমাদের কাছে scilab শেখারও tutorials রয়েছে
আমাদের কাছে কিছু ides ও রয়েছে যেমন code blocks এবং geany
এর উপর এখন পর্যন্ত spoken tutorials উপলব্ধ নয়
কিন্তু internet সন্ধান করলে আপনার শেখার জন্য এর উপর উপযোগী তথ্য প্রাপ্ত হবে
এখন sound & video তে উপলব্ধ অ্যাপ্লিকেশন দেখি
আমার কাছে audacity রয়েছে so audio ট্রেক record করতে উপযোগী
এখানে audacity এর প্রয়োগ শেখার tutorials রয়েছে
preferences desktop keyboard monitor network ইত্যাদি কাস্টমাইজ করার বিকল্প রাখে
এখন customise look and feel বিকল্পে টিপুন
ডিফল্টরূপে আমরা widget ট্যাবে রয়েছি
এখানে প্রদর্শিত windows ডিফল্ট theme যে কেউ বদলাতে পারে
প্রদত্ত সূচী থেকে পছন্দের theme চয়ন করুন
পরের tutorials আমরা সকল অন্য ট্যাব এবং তাদের বিকল্প সম্পর্কে বিস্তারে শিখব
লগআউট সেই বিকল্প যা নয়তো shutdown বা screen lock করার বা logout করতে উপযোগী
এখন আমি cancel বোতামে টিপি
start menu পরের icon ডেস্কটপের shortcut icon
এখন এটিতে টিপি
এটি আইকনের সাথে সকল খোলা windows দেখায় এবং শুধুমাত্র desktop প্রদর্শন করে
এখন ডেস্কটপে কিছু icons দেখি
এখানে terminal রয়েছে
এটি command line interface
terminal ব্যবহার সম্পর্কে শিখতে boss linux এর spoken tutorial শৃঙ্খলায় যান
windows অপারেটিং সিস্টেমে file manager my computer বিকল্পের my কাজ করে
আপনি you window থেকে যে কোনো folder বা file যেতে পারেন
সফটওয়্যার center আমাদের দ্বারা ইচ্ছিত সকল সফটওয়্যার সংস্থাপন করতে সাহায্য করে
লেন্গয়েজ support fossee অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত সকল ভাষার সূচী দেখায়
ডেস্কটপে readme named pdf লক্ষ্য করুন
দয়া করে এই pdf খুলুন এবং পড়ুন
এটি আমাদের netbook সম্পর্কে তথ্য দেয়
এর সাথেই আমরা fossee netbook ব্যবহার করার tutorial শেষে চলে এসেছি
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন
spoken tutorial প্রকল্প কর্মশালার আয়োজন করে online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য